এবং কালো প্লেট এর মধ্যে ভাত টি দেওয়া রয়েছে।

তারা নৃত্য করছে একটি --

দোকান দেখতে পাওয়া যাচ্ছে ।এবং এ.টি.এম এর দোকান দেখতে পাওয়া যাচ্ছে এখানে।

একজন মানুষ পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এবং একজন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন।

এবং দুপাশে দুটি বড় গাছ দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিং টি সাদা এবং লাল কালার এর।

যেমনটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এক জিম সেন্টার এর ভেতরের দৃশ্য।

যেমনটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে ।সময়টা এখন সকালবেলা এক পুরাতন বাড়ি এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং বাড়িটি অনেক --

ই লম্বা এবং অনেকটি জায়গা নিয়ে--

ছোট ছোট কিছু পুতুল এবং মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে ।

এখানে অনেকজন মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে দাঁড়িয়ে আছেন।

এবং প্রত্যেকটি ছেলে একি ড্রেস পরে আছে।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

যেখানে অনেক টেবিল চেয়ার এবং টেবিল কভার ও দেওয়া আছ--